বেশ বড়ো বাড়িটি তার পাশে অ্যা একটা দুটো গাছ ও রয়েছে ।

বড়ো বড়ো গাছ রয়েছে। একটা দুটো বাইক ও দাঁড়ানো রয়েছে ।

কোনো লোক নেই রাইডসে ।

আ-ম-ম কেউ নেই আ-আ সামনে মন্দিরে আর কতগুলো গাছ রয়েছে।

একটা সুন্দর আ একটা ছোট কৃষ্ণের মূর্তি রয়েছে ।

একটা ম মেলার ছবি দেখানো হয়েছে। সেই মেলার মধ্যে--

বসে ফেসিয়াল করছে। আর একজন লোক পিছনে দাঁড়িয়ে --

একজন ভদ্রলোক আ সাইকেল নিয়ে যাছেন। বাড়িটির সামনে দুটো বাইক রাখা।

আ কালারিং ফুল রয়েছেঁ বড়ো গাছ বড়ো বড়ো গাছ রয়েছে ।

বাচ্চাদের জামা কাপড় ও রয়েছে ।